হ্যাঁ, Purple colour, purple colour এর যেহেতু সবজি হয় না সব সবজি ভালো হয় আপনার আহ বিক্রির জন্যও sugar এর জন্যও এই সবের জন্য, Purple জিনিস খাওয়ার জন্য, তো ওই, ওই লোকটা একজন, একজন ওই interview এসেছিলো ওই দেখেছিলাম যে ঐ ওর ও আগে plan করলো, দেখলো concept টা শিখল শেখার পরে ও কি করল যে ওই concept টা নিজের বন্ধুদের কে বললো ওর বন্ধুরা কেউ হ্যাঁ বলল, কেউ না বলল, তারপরে ও concept টা একটু পরে ভালো করে পুরো ভালো করে পুরো নিজের গ্রামকে বললো পুরো গ্রামের মধ্যে কি হল যে দশ জন হ্যাঁ বলল, দশ জন না বলল তো এই দশ জন কে নিয়ে ওই কাজটা শুরু করে দিলো ওই just কাজটা শুরু করে দেওয়ার পরে ভালোই success পেয়েছে। মানে যখন শেষ হয়েছে তখন ওর, ও আর ওর মানে যে ওর সাথ দিয়েছিল সবাই ভালো income করেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ তো ওরকমই আপনি যদি চাষ করতে চান ভালো করে আর আপনার যদি আহ আপনার যদি চান ভালো চাষ করতে তাহলে, একা একা কিছু চাষ করার এর থেকে ভালো হচ্ছে যে আপনি পুরো group wise করুন এটা ভালো হয়।

হম কিছু করতে হবে না আপনি আহ concept টা ready রাখুন concept টা ready রাখলে কি হবে যে আজকে না হয় কালকে কেউ না কেউ আপনার সাথ দেবে,

হ্যাঁ, সবার জন্য ভালো হবে, তা হলে তো আপনার জন্যও ভালো হবে।

হ্যাঁ, হ্যাঁ একদম সবাই, দেখুন আপনি ভালো কাজ করান করলে তো সবাই তো নাম নেবেই, আর আজকাল তো জানেন যে ভালো কাজ করার লোক অনেক কম আছে, আর এখন যা অবস্থা দেখছেন যে agriculture এর যে area আছে ওর মধ্যে অনেক কম লোক রয়েছে আর যে রয়েছে তার মধ্যে অনেক জন দের অবস্থা আবার এতো খারাপ যে ওই আজকে ছেড়ে দেবে আর কালকে ছেড়ে দেবে এরকম উহ উহ পরিস্থিতিতে আছে, হম চাপ তো চলছে agriculture এর ঠিক কারণ চাষ করা সবার বসে মানে সবার জন্য যে easy হবে সেটা তো কথা নয়, হ্যাঁ, হ্যাঁ কি করবেন?

হ্যাঁ একটা, একটা একটা plan করুন একটা plan করুন আমরাও সবাই থাকবো তারপরে একটা আহ একটা meeting ডাকুন ওর মধ্যে নিজের গ্রামের লোকদেরকে ডাকুন ঠিক আছে? সবাই থাকবে আর আমরাও তোমার যে concept টা আছে না ওইটা কে discuss করবো, করার পরে একটা proposal দেবো proposal দেখি যদি হয় তাহলে আর আমি চেষ্টা করবো যে তোমার আহ আহ মানে যদি proposal টা ভালো থাকে তাহলে আমি চেষ্টা করবো government তরফ থেকে তোমাকে কোনো সাহায্য আসে ঠিক আছে তাহলে তোমার কি হবে যে তোমার ভালো হবে আর তোমার ভালো হলে কি হবে? তোমার গ্রামের ভালো হবে তোমাদের গ্রামের ভালো হলে কি হবে যে? government ও ভালো আর আমার চাকরি বেঁচে থাকবে।

কংগ্রেস ও লীগ প্রণিত শাসন সংস্কার, প্রস্তাব প্রণয়নে আমি বিশেষ উৎসাহ বোধ করি নাই তাহা আপনি জানেন। দেশে যে রাজনৈতিক আন্দোলন চলিতেছে তাহার ভেতর আমি নিজেকে নিমজ্জিত করিয়া দিতে পারি নাই। কোনোরূপ আড়ম্বর না করিয়া আমি ইহাও জানাইতেছি যে উৎসাহী ও তীক্ষ্ণ দিক রাজনীতিক গেট পক্ষে প্রস্তাবিত scheme টি যেমন অভিনিবেশ সহকারে পাঠ করা কর্তব্য আমি এখনো সেরূপভাবে উহা উহাপাঠ করিতে পারি নাই। আমার মতে এই সংস্কার scheme টি রচনা কৌশলে কংগ্রেস ও লীগ প্রণিত শাসন সংস্কার প্রস্তাব হইতে শ্রেষ্ঠতর। আমি ইহা স্বীকার করি যে mister মন্তেগু, লর্ড জেমস ফুড উভয় উচ্চভাবে অনুপ্রাণিত হইয়া কুড়ি আগস্টের মহা ঘোষণা পরিপূরণে ও ভারতের কল্যাণ সাধনে সচেষ্ট হইয়া আছেন। উক্ত জটিল ও দুরহ কর্তব্য সাধনের জন্য তাহারা বিশেষ ক্লেশ শিকার করিয়াছেন। আমি ইহা না বলিয়াই পারিনা যে আমরা নির্বিচারে অবিলম্বে ওই সংস্কার টিমটি বর্জন করিলে উহা ভারতের পক্ষে মহা দুর্ভাগ্যের কারণ হইবে। আমার মতে এই সংস্কার টিমটি কে সরাসরি নস্যাৎ না করিয়া স্বনির্দয়তার সহিত উহার আলোচনা করা কর্তব্য কারণ উহা নানা

কংগ্রেস ও লীগ প্রণিত শাসন সংস্কার প্রস্তাব যতই স্থুল হোক না কেন তদন্ত গত যাবতীয় প্রার্থীত অধিকার গুলি এই scheme এর অন্তর্ভুক্ত করিয়া লইবার জন্য সনিরবন্ধ চেষ্টা করিতে হইবে। দৃষ্টান্ত স্বরূপ বলিতেছি যে শাসন ব্যাপারে বাটোয়ারা নীতি বর্জন করা হোক। প্রাদেশিক শাসন ক্ষেত্রে দ্বৈত দুয়াল পদ্ধতি প্রবর্তিত হইলে প্রাথমিক পরীক্ষায় সাফল্য লাভ আদৌ ঘটিবে কিনা ইহাই আমার আশঙ্কা। অথচ আমাদের ভবিষ্যৎ, উন্নতি ওই সাফল্যের উপরই নির্ভর করিতেছে। অতএব কোন কোন বিভাগের কতৃত্ব সরকারি কর্মচারীদের হাতে একচেটিয়া করিয়া রাখার কল্পনা একেবারে বর্জন করিতে হইবে। আলোচ্য scheme এ একটা শোচনীয় সন্দেহ করিস্ফুত হইয়াছে যে আমরা যেন খাঁটি নীতি সার্থক ও খাঁটি ভারতীয় স্বার্থ এই উভয়ের মধ্যে ব্যবহারে তারতম্য করিনি। এই সন্দেহের নিদর্শন সংরক্ষিত বিষয় সমূহে reserve subject সুদীর্ঘ তালিকায় পরিদৃষ্ট হইবে। আমার মতে ওই সকল স্বার্থ সম্বন্ধে সরল ভাবে নিঃসংকোচে পোস্টা পস্তি বোঝাপড়া হওয়া আবশ্যক। ব্রিটিশ রাজনীতিকগণ পৃথকভাবে অথবা ব্রিটিশ ও ভারতীয় রাজনীতিক গণ সম্মিলিত হইয়া যত বড়ো স্কিমি প্রস্তুত করুন না কেনো ওইরূপ বোঝাপড়া হওয়ায় সর্বাপেক্ষা অধিক প্রয়োজন বলিয়া আমি মনে করি। আমি একান্ত সুষ্ঠভাবে অথচ অতিব দৃঢ়তার সহিত ইহাই বলিতে চাই যে ওই সকল স্বার্থের আলোচনা কালে সারা ভারতের উন্নতির দিকে দৃষ্টি সর্বাবে রাখিতে হইবে সুতরাং যে স্বার্থ ভারতের উন্নতি যতটুকু প্রতিকূল তাহা ততটুকু খর্ব করিতেই করিবে অতএব আমার যদি ক্ষমতা থাকিতো তাহা হইলে আমি এদেশের সামরিক ব্যাগ হ্রাস করিতাম। আমারে স্বদেশজাত যে সকল দ্রব্যকে বৈদেশিক জিনিসে শহীদ প্রতিযোগীতা করিতে হয় আমার স্বার্থ থাকিলে সেই সকল শিল্প রক্ষার রক্ষার জন্য বিদেশাগত দ্রব্য জাতের ওপর গুরু কর ভার নির্দেশ করিতাম। আমি সরকারি কার্য হইতে ব্রিটিশ কর্মচারী সংখ্যা

লাভ করিতে থাকিবো তেমনই তাহাদের দাবিও খর্ব হইতে থাকিবে। অবশ্য ইহা তাহাদের পক্ষে প্রশংসার কথা যে তাহারা নিবেচেতা বলিয়া কোন দাবি উত্থাপন করেন নাই। শাসন সংস্থার রিপোর্টে ভারতীয় সিভিল সার্ভিসের কর্তব্য সাধনে নিষ্ঠা ও দক্ষতা সম্বন্ধে যে সুখ্যাতি করা হইয়াছে তাহার শহীদ আমরা একমত না হইয় পারিনা। আর্থিক হিসাবে ওই শ্রেণীর কর্মচারীরা যোগ্যতার অতিরিক্ত বেতন ও পুরস্কার পাইয়াছে সুতরাং তাহাদের গুণাবলী আয়ত্ত করায় আমাদের পক্ষে কৃত জ্ঞতা প্রকাশে শ্রেষ্ঠ উপায়। এদেশে শাসন কার্যে উচ্চ পদস্থ কর্মচারী গণের জন্য যে অত্যধিক ব্যায় হইতেছে তাহা ধ্বংস করে যে শাসন সংস্থা ওই ব্যয় ভার লাঘব না করিবে তার দ্বারা দেশের প্রকৃত মঙ্গল হইবে না। আইন সুশাসন ও শান্তি উচ্চমূল্যে ক্রয় করিবার জিনিস কিন্তু আমাদের জনসাধারণ ভীষণতম দারিদ্র্যে নিষ্পেষিত হইতেছে। অতএব সংস্কারক গণকে ইহা লক্ষ্য রাখিতে হইবেন যে এদেশের জনসাধারণ যে গুরু কর ভারে প্রপীড়িত হইতেছে তাহা যেন লঘু হয়। কর যেন আর কিছুতেই বর্ধিত না হয়। এই মূল নীতিটি যদি কর্তৃপক্ষ স্বীকার করেন তাহা হইলে আমাদের উদ্দেশ্য সম্বন্ধে তাহাদের আর কোন সন্দেহই থাকিতে পারে না। আমি নিশ্চিন্ত চিত্তে বলিতে পারি যে অন্যান্য বিষয়ে ব্রিটিশ সার্থক তাহাদের নিজেদের হাতে যেমন সুরক্ষিত, ভারতীয় গণের হাতেও ঠিক তেমনই সুরক্ষিত হবে রহিবে। কংগ্রেস ও মুসলিম লীগ সিডিল সার্ভিসের উচ্চ পদগুলি শতকরা পঞ্চাশটি

ভাষা, ভারতের জাতীয় ভাষা লিঙ্গুয়া ফ্র্যান্টাক কি হইবে এই প্রশ্নের উত্তরে শ্রীযুক্ত গান্ধী বলেন এদেশে জাতীয় ভাষা এমন হওয়া চাই যাহা তারা নিম্নলিখিত পাঁচটি শর্ত পূরণ হইতে পারে রাজপুরুষগণ যেন তাহা সহজে আয়ত্ত করিতে পারেন। জনসাধারণ যেন তাহার দ্বারা ধর্ম, সমাজ ও রাজনীতিক সম্বন্ধে পরস্পরের মনোভাব সহজে আদান প্রদান করিতে পারে। অধিকাংশ লোক যেন সেই ভাষায় কথাবার্তা বলে। সাধারণ লোকে যেন সহজে সেই ভাষায় পারদর্শিতা লাভ করিতে সক্ষম হয়। ওই ভাষা কেবল সামরিক প্রয়োজন সাধনের জন্য অস্থায়ী ভাবে প্রবর্তিত হইয়াছে বলিয়া যেন বিবেচিত না হয়। উল্লেখিত পাঁচটি শর্তে কোনটি ইংরেজি ভাষার দ্বারা পূরণ হওয়া সম্ভবপর নহে। একমাত্র হিন্দি ভাষা এই কয়টি শর্ত পূরণের সক্ষম। মুসলমান রাজত্বকালেও হিন্দি এদেশে জাতীয় ভাষা ছিল। মুসলমান বাদশাও গণ হিন্দীর পরিবর্তে খারবি বা ফারসি ভাষা প্রবর্তন করা যুক্তিযুক্ত বোধ করেন নাই। উত্তর ভারতে হিন্দু ও মুসল মানগণ হিন্দি ভাষায় কথাবার্তা কইিয়া থাকে। ওই ভাষা দেবনাগরী ও আরবী এই দুইরূপ অক্ষরে লিখিত হইয়া থাকে। ঠিক সংস্কৃত নহে, আরবী নহে, পারসি ও নহে কিন্তু দেশের জনসাধারণের ভাষা। উহার মধ্যে আমি যে বিচিত্র সৌন্দর্য দেখিতে পাই তাহা লখনউ ফার্সি মিশ্রিত ভাষায় বা প্রয়োগের পণ্ডিত মন্ডলীর কথিত সংকেত মিশ্রিত ভাষায় দেখিতে পাই না। আসাকরি হিন্দি ও উর্দু পরস্পর মিলিত হইয়া অনন্তকাল প্রচলিত থাকিবে। মুসলমানের পার্শি ও হিন্দুগণ দেবনাগরিক অক্ষর ব্যবহার করিবেন। উভয় বিদ অক্ষরে জাতীয় বলিয়া পরিগৃহীত হইবে। মুসলমানেরা উর্দুকে জাতীয় ভাষা রূপে গ্রহণ করিয়াছেন এখন যদি হিন্দি, উর্দু, দিতন্ডা, মেটিয়া যায় তাহা হইলে জাতীয় ভাষার সমস্যা সহজেই সমাধান হইবে। আমাদিগকে যদি ইংরেজি ভাষার বিরুদ্ধে সাফল্য লাভ করিতে হয় তাহা হইলে হিন্দি, উর্দু, রিতন্ডা বন্ধ করিতেই হইবে। আমি ইংরেজি ভাষার বিরোধী নহে। তবে মনে করি যে কেবল বৈজ্ঞানিক জ্ঞান ইংরেজির সাহায্যে অর্জিত হইতে পারে। মাতৃভাষার উপযোগিতা ডাক্তার মেটার লিখিত সাহিত্য শাসন সিরিজ নামক পুস্তকা বলির প্রথম খন্ডের ভূমিকায় শ্রীযুক্ত গান্ধী এই মর্মে লিখিয়াছেন ছাত্র গণকে মাতৃভাষার সাহায্যে শিক্ষাদান করা জাতীয়তার হিসাবে নিতান্ত প্রয়োজন। মাতৃভাষা উপেক্ষা করিলে জাতির আত্মহত্যা ঘটে। ইংরেজি ভাষায় শিক্ষাদানের সমর্থনকারী অনেক মাতব্বর ব্যক্তি বলিয়া থাকেন যে ইংরেজি শিক্ষিত ভারতীয়গন এদেশে দেশ শীতকর ও জনহিতকর তাবৎ অনুষ্ঠানের পরিচালক সুতরাং ইংরেজি না শিখিলে কিছুতেই চলিবে না। বস্তুত এদেশে সমস্ত শিক্ষাই ইংরেজিতে প্রদত্ত হইয়া থাকে। প্রকৃতপক্ষে আমরা শিক্ষার জন্য যতটা সময় ক্ষেপন করি তদনরূপ ফল পাই না। জনসাধারণের ওপর আমাদের কোনো হাত নাই এ সম্বন্ধে সম্প্রতি বড়লাট

বিদ্যালয় সমূহে মাতৃভাষায় শিক্ষাদানের উপযোগিতা বিশেষভাবে অনুভব করিয়াছেন। পূর্ব ও মধ্য ইউরোপে ইহুদীগণ পৃথিবীর নানা স্থানে ছড়াইয়া থাকিলে ও তাহারা নিজেদের মধ্যে কথাবার্তা ও ভাব বিনিময় নিমিত্ত একটি সাধারণ ভাষার প্রয়োজনীয়তা অনুভব করিয়া ইহুদি ভাষার উন্নতি সাধন করিয়াছেন। পৃথিবীর সাহিত্যে

প্রাণের পিপাসা তাহাতে মিটে নাই। উচ্চশিক্ষিত ইহুদীগণ সাধারণ ইহুদিদের বৈদেশিক ভাষা শিখাইবার জন্য তিরাতরি করেন না ফলে যে ইহুদি ভাষা একসময় শুধু মৌলিক মৌখিক ভাষা রূপে প্রচলিত ছিল ইহুদী সন্তানগণ, যাহা জননীর

সত্য সত্যই অদ্ভুত। এক পুরুষের মধ্যেই এতটা উন্নতি সাধিত হইয়াছে সেকালে ওয়েবস্টার ও বিরাটে এই ভাষার সংজ্ঞা দেওয়া হইয়াছিল যে ইহা নানা ভাষার সংমিশ্রণে উৎপন্ন মৌখিক ভাষা। নানান দেশে ইহুদিরা ইহা নিজেদের মধ্যে ব্যবহার করিয়া থাকেন। এখন কিন্তু ইহুদী ভাষার সংজ্ঞা ওইরূপ নির্দেশ করিলে পূর্ব ও মধ্য ইউরোপের ইহুদি গণ অসম্মান, বোধ করিবেন। ইহুদী পণ্ডিতেরা যদি এক পুরুষের মধ্যে তাহাদের সম্প্রদায়ের সকলকে এমন একটা গৌরব জনক উন্নত ভাষার অধিকারী করিয়া তুলিতে পারেন তবে আমাদের সু মার্জিত মাতৃভাষার উন্নতি সাধন কি তাহাপেক্ষা সহজ নহে? দক্ষিণ আফ্রিকার ইতিহাসেও এই শিক্ষা পরিস্ফুট তথায় কাল উলন্দাছ ভাষার অশুদ্ধ সংস্করণ ও ইংরেজি ভাষার মধ্যে সংঘর্ষ চালিয়ে ছিল। বইয়োর জনক জননী সন্তান, সম্প্রতি গণের শহীদ যে তাল ভাষায় কথাবার তি কহিরা থাকেন তাহার পরিবর্তে ইংরেজি ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করিলে ছেলেপুলেরা উহার চাপে মুশরাইয়া যাইবে। ইহা অনুধাবন করিয়া বুওর গন কিছুতেই ইংরেজি চালাইতে সম্মত হন নাই। সেখানেও ইংরেজি চালাইবার পক্ষে অনেক মাতব্বর ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন কিন্তু শেষে বুয়োর গণের স্বদেশ সোনার নিকট ইংরেজি পরাজয় হইয়াছিল। এখানে ইহাউ উল্লেখযোগ্য যে বুয়োর গন উচ্চ অঙ্গের ওলন্দাজি ভাষাও বর্জন করিয়া ছিলেন কাজেই বিদ্যালয়ে যে সকল শিক্ষক পূর্বে বিশুদ্ধ ও ওলনদাজি ভাষায় কথাবার্তা কহিতে তাহারা সহজ টান ভাষা শিখাইতে বাধ্য করিবেন। ফলে কয়েক বৎসর পূর্বে দক্ষিণ আফ্রিকার সাধারণ লোকে যে ভাষায় কথাবার্তা কহিত সেই তাল ভাষায় অধুনা অনেক সুন্দর সাহিত্য রচিত হইতেছে। এদিকে আমরা আত্মবিশ্বাসের অভাব হেতু মাতৃভাষার ওপর বিশ্বাস হারাইয়া ফেলিয়াছি। ইহা ধ্বংসের পূর্ব লক্ষণ। মাতৃভাষার উপর যদি আমাদের শ্রদ্ধা না থাকে তাহা হইলে সাহিত্য শাসনের অধিকার যতই উদারতা ও সৎ নির্ধারতায় শহীদ প্রদত্ত হোক না কেন আমরা কিছুতেই সায়ত্ব শাসনশীল জাতিতে পরিণত হইতে পারিব না । বিদেশী ভাষায় শিক্ষাদানের কুফল বোম্বাই, বরচে, গুজরাট, শিক্ষার সম্মেলনে সভাপতি রূপে নিজ উক্ত শ্রীযুক্ত গান্ধী এই মর্মে বলেন ছাত্রগণকে কোন ভাষায় শিক্ষা প্রদত্ত করিবে ইহা সর্বাগ্রে নির্ধারণ করা কর্তব্য। এই বিষয়ে দুই রকম মত শুনিতে পাওয়া যায়। একদল বলেন মাতৃভাষায় ভাষায় গুজরাটি, শিক্ষাদান করা উচিত। আর একদল ইংরেজির পক্ষপাতী। উভয় দলেরই উদ্দেশ্য সৎ উভয় দলের লোকেরাই দেশের মঙ্গল কামনা করেন কিন্তু সংকল্প সাধু হইলে তা দীপ শীতও সুফল লাভ হয় না, সাংসারিক অভিজ্ঞতায় প্রমাণিত হয় যে উদ্দেশ্য সৎ হইলেও লোকে অনেক সময় অসৎ পথে গিয়া পরে। অতএব উভয় মতে ভালো মন্দ বিচার করিয়া দেখা যাও এই জটিল সমস্যাটি সারা ভারতের পক্ষে প্রযোজ্য। তবে প্রত্যেক প্রদেশে অধিবাসী গণ সর্ব সাধারণের একতার অপেক্ষা না করিয়া স~ সুবিধা অনুযায়ী মীমাংসা করিতে পারেন। এই সমস্যার সমাধানের নিমিত্ত অন্যান্য প্রদেশে কিরূপ চেষ্টা ও আন্দোলন চালিয়ে আছে তাহা লক্ষ্য করিলে আমাদের সিদ্ধান্ত অনেকটা সহজ হইবে। বঙ্গভঙ্গের সময়ে আ বাঙালিরা বাংলা ভাষায় শিক্ষাদানে সমস্ত সুখ হইয়া ছিলেন। ওই উদ্দেশ্যে তাহারা বিদ্যালয় সমূহ প্রতিষ্ঠা করিয়াছিলেন এবং অনেক টাকা ঢালিয়া ছিলেন কিন্তু শেষে তাহাদেরই চেষ্টা, বিফল প্রতিপন্ন হয়। আমার মতে ওই কার্যের ব্যবস্থাপকগণ ও শিক্ষকগণ নিজেদের ওপর বিশ্বাসবান ছিলেন না বলিয়াই তাহাদের উদ্দ্যম ব্যর্থ হইয়াছিল। সে সময় শিক্ষিত বাঙালিরা ইংরেজি ভাষার মোহ কাটাইতে পারেন নাই। কেহ কেহ বলেন বাঙালিরা ইংরেজি ভাষায় সবিশেষ উৎকণ্ঠ বলিয়ায় বাংলা ভাষা সৌকর্য, সাধনের, সমর্থক হইয়াছে। ইহার উত্তরে আমি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত সুলিত বাংলার সাহিত্য তাহার ইংরেজি জ্ঞানের ফল নহে ভারতের আবহাওয়ায় তিনি ওই ভাব সম্পদ অর্জন করিয়াছেন। উহা উপনিষদে দান মহাত্মা মন্দির মুন্সিরাম ও পণ্ডিত মদনমোহন মালব্যের সম্বন্ধেও ঠিক ওই কথা খাটে। স্বামী দয়ানন্দ সরস্বতী হিন্দি ভাষায় যে উন্নতি বিধান করিয়াছেন তাহা ইংরেজি শিক্ষার ফলে নহে। তুর্কি দাম ও রামদাস প্রমুখ যে সকল লেখক মারাঠি ভাষায় সম্পদ বৃদ্ধি করিয়াছেন তাহারা ইংরাজির নিকট আদেও ঋণী নহে। কবি প্রেমানন্দ ও শ্যামল ভাট হইতে আরম্ভ করিয়া জলপথ রাম পর্যন্ত যে সকল সুধী সাহিত্যিক গুজরাটি ভাষার সম্পাদন করিয়াছেন তাহাদের উপর ইংরেজি ভাষার দাবি কিছুই নাই। ভাষান গঠন কি রূপে হয় আমাদের সিদ্ধান্ত এই যে প্রত্যেক জাতির চরিত্র অনুসারে তাহারা ভাষা সংগঠিত হইয়া থাকে। যে জাতির প্রকৃতি ও কার্যকলাপ যে রূপ তাহার ভাষাও

তাহা আনয়ন করা যায় না। তবে যদি আমরা কখনো জাহাজ চালাইতে আরম্ভ করি তাহা হইলে নাবিক শব্দ আপনা আপনি আমাদের ভাষায় দেখা দেবে। আর্য সমাজের নেত্রীগণ গুরুকুল বিদ্যালয়ে হিন্দি ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করিয়া প্রভূত দূরদর্শিতায় পরিচয় দিয়েছে। অভিজ্ঞ শিক্ষক গণের অভিমত এই যে, যে বিষয় ইংরেজি ভাষা আয়ত্ত করিবে ছাত্রগণের ষোলো বছর লাগে তাহা তাহারা মাতৃভাষার দশ বছরে শিখিয়া ফেলে। মাতৃভাষার শিক্ষা প্রদত্ত হইলে এদেশে হাজার হাজার ছাত্রের শিক্ষাগান যদি ছয় বছর বাকি আদায় তবে তাহার জাতির পক্ষে বড় কম লাভ নহে। বিদেশি ভাষার মারফতে শিক্ষালাভ করিতে হয় বলিয়া আমাদের দেশের যুবকেরা দিন দিন শক্তিহীন উৎসাহহীন ও প্রাণহীন হইয়া পরিতেছে। তাহারা বিবর্ণ চির রুগ্ন পরানুকরণে অভ্যস্ত। বায়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহাদের উৎসাহ, উদ্যম, মৌলিকতা, সাহসিকতা, বিচারশক্তি ও নির্ভিকতা সংকুচিত হয়। তাহারা যাহা আরম্ভ করে তাহা শেষ করিয়া উঠিতে পারে না। তাহাদের মধ্যে দু একজন যদি বা উৎসাহের পরিচয় দেয় তাহারা অল্প বয়সেই প্রাণ ত্যাগ করে। দক্ষিণ আফ্রিকার আদিম অধিবাসী গণ

ন্দাজি ভাষায় শিক্ষা প্রদত্ত হওয়ায় তাহারাও আমাদের মতো দারুন ক্ষতিগ্রস্ত হয় আছে। তাহারা এখন পাশ্চাত্য রীতিনীতির বিফল অনুকরণে নির্দিষ্ট মাতৃভাষা তারাইয়া হারাইয়া তাহারা সমস্ত উদ্যম ও মৌলিকতা বিসর্জন দিয়াছে। ইংরেজি শিক্ষিত, আমরা ঠিক হৃদয়ক্ষন করিতে পারি না যে ইংরেজি শিক্ষার ফলে কতটা ক্ষতিগ্রস্ত হইয়াছি। জনসাধারণের উপর আমাদের প্রভাব কতটুকু ইহা ভাবিয়া দেখিলে ক্ষতির পরিমান কতকটা ধরা পড়ে আমাদের মধ্যে জনৈক বস্তু, বসু বা জনৈক রায় জন্মিয়াছেন বলিয়া আমরা গর্ব প্রকাশ করি কিন্তু আমি জোরপূ বলিতেছি যে গত পঞ্চাশ বছর যদি আমরা দেশীয় ভাষায় শিক্ষা লাভ করিতাম তাহা হইলে আমাদের মধ্যে একটা বসু বা এত রায় জন্ম নিতেন যে তাহাদের নামে আজ বিস্ময় প্রকাশ করিতে হইতো না। জাপানীরা মাতৃভাষায় শিক্ষালাভ করে বলিয়ায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দিতেছে।

Hello নীলিমা কেমন আছো, আমি এখানে আদিত্য বলছি। কেমন আছো তুমি? আমি চলছি, আমি চলছি, আমার আর সবকিছু চলছে। আর বলো কিরকম চলছে কাজ-বাগ সবকিছু, পড়ালেখা শেষ হলো কি এখনো পড়ালেখা হচ্ছে?

হুহ, আচ্ছা আচ্ছা আচ্ছা খুবই ভালো ভাবছো। তাহলে কিসের জন্য কাজ খুঁজছো মানে কি রকম কাজ খুঁজছো, একটু জানতে পারি আমি?

ঐটাতো ঠিক আছে কিন্তু এ রকম কাজ তুমি, আমি দেখো যদি বল~ বলবো একটা এ রকম কাজ করো যেটা থেকে তোমার আগে development হয়। এ রকম কাজ ভাবলে তো তোমার জন্য অসুবিধা হয়ে যাবে না? তুমি যে ভাবছো কি যে রকম একটা কাজ পেয়ে যাই, কিন্তু এটা থেকে তো আগে কি হবে তোমার? আগে এটাও তো ভাবতে হবে।

কিসের, কি নিয়ে তুমি পড়া পড়েছো যে তোমার কাজটা এক রকম লাগবে?

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাহলে তো ঠিক আছে BCom complete হয়ে গেছে, তাহলে একটা কাজ করো তুমি। তাহলে তুমি যখন BCom করেছো তোমার graduation complete হয়ে গেছে। নিশ্চয় মানে তোমার এ~ই বলতে গেলে । তাহলে তো হ্যাঁ হ্যাঁ একটা কাজ করো, আমি যে বলছি ঐটা করো। তুমি এমনি কাজ করতে পারো কিন্তু ওর থেকে ভালো আর যদি তুমি থামতে পেরেছো তাহলে তুমি CA, CS এর Second exam থেকে তুমি পড়ালেখা করতে পারো। এইটা তোমার যদি হয়ে যায়, তাহলে তুমি CA, CS in future এ তিন বছর পরে হয়ে যাবে। ওটা থেকে তুমি job ও পেয়ে যাবে ভালো একটা। হ্যাঁ তাহলে ঐটা যদি বলছি, কি দেখো যেহেতু ঐখানে তিনটে exam হয়, একটা foundation, একটা intermediate হয়, একটা final ফাইনাল হয়। কিন্তু যেহেতু তোমার graduation complete হয়ে গেছে, তোমাকে foundation টা দিতে হবে না। তুমি intermediate টা clear করবে, দুটো group আছে তারপরে।

তাহলে job নিশ্চয় তুমি পেয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা minimum মাসে সারা দিতেই পেয়ে যাবে। তাহলে কেনো তুমি খুঁজছো এই রকম ছোটোমোটো একটা job করবে or ওর সঙ্গে তোমার নিবে। তারপরে তোমার ধরে নাও, মানে চাকরিটা নিশ্চয় তোমাকে লাগবেই। কিন্তু তুমি ভালো চাকরি করবে ঐটা তোমার experience এ count হবে। যদি হাত-চাপ না থাকে তাহলে। আর যদি তুমি বাড়ি চালাতে চাও তাহলে তো আমি বলবো, তাও করো। কিন্তু site এ তোমাকে একটা পড়ালেখা করার জন্য করতে হবে। হ্যাঁ ঐটা একদম ঠিক করা। তোমার কি যেহেতু job আছে, কিবা পড়া আবার পড়তে হবে না হলে job কি করে করবে? খুব tuff হয়, আমি এটা বলবো না কি কি হয়। অনেক কষ্ট করে পড়ালেখা করতে হয়, কিন্তু job যে আছে, এই চাকরি পাওয়ার জন্য তুমি একটু কষ্ট তো করতেই হবে। না হলে একটা কাজ করো। যেহেতু তোমার graduation তুমি complete করে নিয়েছো, তুমি একটা sheet তৈরী করো না, একটা sheet WBCS এর তৈরী করো, সরকারি চাকরি পাবে। এটাও তো ভালো আছে। তোমার যদি grade B, grade C পেয়ে গেলে তা তো পুরা করতে হবে না। আর কোনো একটা institure এ competition institiure এ তুমি enroll করিয়ে নিবে। ঐটা দেখলে তোমার চাকরির তৈরী হয়ে যাবে, আর exam দিতে থাকবে। আর একটা exam pass করলেই তুমি পেয়ে যাবে। আর কি আছে? হুহ, তাহলে এতো চাপ নেওয়ার নেই, হয়ে যাবে। যদি ঐটা হয় হয় এখানে government চাকরি আছে shot হয়ে যাবে, আমি কেনো পাওয়া যাবে না? না না নিশ্চয়ই পাওয়া যাবে, একদম easy আছে। এইসব ভেব~ ভাবলে কখ~খনো হবে না। একদম হয়ে যাবে, তুমি tension নিবে না। হ্যাঁ, আর এখানে যে তোমার এ রকম নাকি তোমাকে পড়তেই হবে, আর কিছু করতে পারবে না, কোনো job করতে পারবে না। তুমি job করো site এ, কোনো computer course এ জব নিয়ে নাও। মানে যেখানে তুমি computer চালাবে মনে হয়। যেখানে তোমাকে মাসে পাঁচ-ছয় হাজার টাকা পেয়ে যাবে আর তার সঙ্গে তুমি requirement চাকরির জন্য তৈরী করো। ঐটা থেকে কি আছে? দুই-তিনটা tuition ই ধরে নিবে আর নিজের একটা institute থেকে চালু করে দিবে। ঐটাতে যদি চাও, এ যা আচ্ছা আচ্ছা। আমার কি আছে? আমি side এ একটা computer center আছে, ঐখানে বাচ্চারা আছে, ঐখানে computers রাখে। তারসঙ্গে দু-তিনটে tuition পড়াচ্ছি আর তার সঙ্গে এই সরকারি চাকরি তৈরী করছি। দু-তিনটে exam দিয়েছি। আর general quota থেকে আর নিচ্ছে না যেহেতু অনেক চাপ আছে, অনেক কম্পিটিশন আছে তাই এজন্য আমি অফিসেই তৈরী করে নিয়েছি।

ওটাও করছি আসতে আসতে, কোনো tension নেই। এটাতে তো এসে যাচ্ছে মাসে দশ পনেরো হাজার টাকা। হু, তাইলে ঐটাই আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে। এই চাকরি দিয়েই সবকিছু চলছে গো। এই আরকি কি একবার চাকরি করতে গেলে, তোমাকে পড়তে অনেক অসুবিধায় হয়। কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে সব চলতেই থাকে কিন্তু এই আছে, চাকরি আছে । খেয়ে-দেয়ে সবকিছু করে তারপরে আমি করি। হ্যাঁ ঐটা আছে কিন্তু ঠিক আছে, আমার tension নেই। ঐটা হয়েই যাবে যখন কাজ থাকে তাহলে তো চাপ থাকেই।

ওইসব তৈরী করতে গিয়ে যেমনি ধরে নাও এখন teacher এর job এর তৈরী হ~ বা~রো হয়েছে, KB এর তারপরে র ও তৈরী হচ্ছে। তাহলে ঐটাও form fillup করেছি, syllabus গুলো দেখছি, বই আনিয়েছি। ওটাও পড়ছি কি হ্যাঁ একটা চাকরি পেয়ে গেলে, একটা সরকারি চাকরি পেয়ে গেলে। কিন্তু এতো চাপ, এত্তো বাড়াবাড়ি আছে না টাকার, কি কথ~থেকে অনেক অসুবিধে হচ্ছে গো। অনেক অসুবিধে হচ্ছে হ্যাঁ, অনেক।